চোদ্দ মিনিট তো জী আপনি ভালো থাকবেন। আচ্ছা ভালো থাকবেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ। আল্লা হাফেজ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

হ্যাঁ কিন্তু তারা তো এইগুলা মানেনা তারা বাশ যে কাটছে বাশ টা কাটাও কিন্তু তাদের বেআইনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কি করছেন এইতো কি করবো youtube এ একটু নাটক দেখতে ছিলাম চেষ্টা করতেছি যেহেতু একটু relax সময় পেয়েছি আপনি কি করছেন আমিও উহ phone ঘাটতেছিলাম হম facebook এ ছিলাম আমি আসলে বেশি করে ওই বাংলাদেশ এর যে নাটক গুলো হয় তো সেই নাটক গুলো দেখার চেষ্টা করছি সেগুলোই দেখার চেষ্টা করছি আর বেশি করে নাটক গুলো আমার খুবই ভালো লাগে ওই গুলা দেখে ফেলছি আপনি কি পছন্দ করেন আমিও বাংলাদেশ এর নাটক গুলা দেখি এবং নাটক গুলা যে হয়ে বেশ ভালো লাগে হম আমার একটু thriller গল্প ভালো লাগে তবে tragic অনেক গল্পও ভালো লাগে আমিও অনেকেই নাটক দেখি যে নেস বললেন তারপর হচ্ছে আর simply একটা নাটক দেখে ছিলাম বোধহয় উম farhan নামের নতুন একটা অভি নেতা আসছে ওর বলধ নামের একটা নাটক দেখেছিলাম বেশি emotional ছিল

ওটা আর যে পুনর্জনন দেখলাম তারপর হচ্ছে রহস্যময় মশারি short-film দেখলাম এই আর এছাড়া বিভিন্ন web এ নাটক দেখি নাতো উম অন্য আন্ন আর cinema দেখি movie-industry তারপর হচ্ছে বিভিন্ন web-series দেখা হয় বিশেষ করে পাকিস্তান তুর্কি এই দুটো দেশের হচ্ছে

হ্যাঁ আমি আসলে একটু historic type এর adventurous এবং horror আগে দেখতাম horror খুবই কম দেখি যেহুতু আমার horror আমাকে ভালো লাগে না আর কি emotional এর romantic এর পছন্দ আর আপনি কেমন type এর পছন্দ করেন

আহ তবে যে একদম romantic comedy দেখা হয়ে না সেরকম না হলেও দেখা হয় জি জি আর হচ্ছে আবার বাংলাদেশ এর movie খুব একটা ভালো হয়ে না আমার ভালো লাগে না তাই কি মন্তব্য বাংলাদেশ এর movie সম্পর্কে

এখুন কি বাংলাদেশ এর যে movie-industry যে hero heroine অনেককে তো চিনি না আর তাদের অভিনয় একদম মানে ক বলবো আহ অবাস্তব লাগে পর্যায়ে যে অভিনয় করছে সেটা বোঝা যায় যে অভিনয় এরা বাস্তব করে তুলতে পারেনা উম এই জন্য আর কি ভালো লাগে না খুব একটা এখানকার movie আগের movie গুলো দেখতাম উম কি বলবো ছোট থাকতে মানুষ আবেগে থাকে হয়তো ওই জন্য ভালো লাগতো আমাদের যে সাবান ছিল না ববিতা ছিল আহ তারপর হচ্ছে কি বলবো যে সাবব্দুর ছিল

আচ্ছা আচ্ছা উনি ওই যে একজন ছিল cute দেখতে মানে না husband এর পিঠে এরকম দেখতেনা নায়েম ছিল hero ও ছিল

যার যা যেটাকে সেরকম তো বাংলাদেশ এর কিছু Art-film ভালো লাগে যেমন হচ্ছে রাশিদ আমার বন্ধু বোধহয় ইটা আছে তারপর হচ্ছে ওরা এগারোজন আর একটা movie আছে ফাগুন হয়ে হম তারপর হচ্ছে তার hope এই গুলো ভালো লাগে আমার আরকি কিন্তু বাংলাদেশ এর যে commercial-movie গুলা ছিল কেমন একটা পুরো ফেলায় মানে না হম যে যে direction করতে পারেনা অভনয় আছে না গল্প আছে কিছুই নাই এই জন্যে আর ভালো লাগে না

উম গানের কথা ঠিক বলে দেব সোনা উনি বোধহয় আমি নায়েম এবং শাবনাজ

এই ওঁনাদেরি একটাই movie দেখছিলাম এবং ওই একটা movie আমার ওই একটা movie তাই শাবনাজ কে ভালো লেগেছে আমার আসলে ওই দুই favor ভালো লাগে আর আর হলো আর bollywood এর movie দেখা বা সাউথ আরকি favrouite আহ bollywood এর হ্যাঁ হ্যাঁ হম bollywood এর এখুন কার movie গুলো ভালো লাগে না তবে কিছু কিছু movie আমি দেখেছি যেমন হচ্ছে উম SalmanKhan এর হচ্ছে bajrangi bhaijaan টা আমার খুব ভালো লেগেছে মানে emotionally trajedy মানে কি বলবো খুব আবেকি একটা movie আরকি এছাড়াও বেশ কিছু movie দেখেছি যার মধ্যে হচ্ছে উম couch kuch hotel hain ছিল বোধয় ছোট বেলায় দেখেছিলাম ShahrukKhan এর আহ তারপর হচ্ছে আর একটা ছিল Om sanity omDeepika এর সাথে যেই movie টা

হ্যাঁ এছাড়াও অনেক movie দেখেছি Bang-bang movie টা দেখেছি তারপরে হচ্ছে উম SalmanKhan এর kick movie টা দেখেছি এছাড়াও বেশ নাম জানি না অনেক movie দেখা হয়েছে যখন television এ telecast হয় আর কি তখন দেখা হতো বেশি আর হয়তো দেখছেন television এই যেহুতু দেখেছেন koi mil gaya

Hritik-Roshan এর movie ছিল যে krish one two three বোধহয় ছিল ওগুলো দেখা হয়েছে হ্যাঁ তখন তো এগুলো বেশি craze ছিল একসময়ে আহ Munna BhaiMBBS একটা movie আছে ওটা দেখা হয়েছে three-idiots দেখা হয়েছে

হ্যাঁ পুরোনো movie গুলা আগে যেই movie গুলো ছিল সারা জায়গায় এগুলো বেশি দেখা হয় তাছাড়া দেখা হয়না হম তারপরে দক্ষিণের movie গুলোও বেশ যা blockbuster হচ্ছে যা আর recently released হয়েছে KGF কি part-two বোধয় আহ drisiyam টা তারপর হচ্ছে puspa

movie টা আসলে আহ দর্শন জনক প্রিয়তা অটো পাইনি কিন্তু critic দেড় একটা পছন্দের একটা movie ছিল ওটা critic choice এ নাম হচ্ছে সম্ভমত বুলবুল একটা নতুন নায়েক করেছে নানা বুলবুল ছিল বুলবুল ছিলো বোধয় ওটার নাম হ্যাঁ একটু horror এর কেমন যেন আপনি দেখেছেন এই movie টা বুলবুল না আসলে আমার ইটা দেখা হয়নি কেমন ইটা তাহলে একবার

ছোট বয়েসে ঠিক আছে আহ তারপর হচ্ছে husband বয়স্ক থাকে আর main বোধয় husband এর ভাই এর সাথে তার একটা আহ উম বেআইনি সম্পর্ক না but একটা সম্পর্ক থাকে যে জন মানসিকতা থাকে হ্যাঁ অনেক সময়ে হয় ইটা হয় অনেক সময়ে হয় তারপর যে আহ যেই শশুর বাড়ি নিজের আতংকচাই আরকি সেটা দেখানো হয় ওখানে হম যে বুলবুল হচ্ছে main character এর নাম থাকে ওকে হচ্ছে মেরে ফেলা হয় খুব নির্যাতন করে এবং main হচ্ছে ও ভুত হয়ে বিভিন্ন কারণে হ্যাঁ ছোট তে দেখেছি বিস্কুট এই নায়েক তা থাকে একটু অন্য রকম দেখতে একটু অন্য রকম সুন্দরী plus যেই character টা ধরবে ওখানে সেটাও ভালো ছিল আরকি